যখন আপনার computer application টা install হয়ে যায় তখন এই application টা দুই ভাবে কাজ করতে পারে। একটা কাজ হতে পারে যে সে আপনাকে বিভিন্ন রকমের বিজ্ঞাপন দেখাছে যেগুলোর সময়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

notification আপনাকে দেখাবে এবং আপনি সে সমস্ত spamming notification দেখে আপনি তাদের বিভিন্ন রকমের product কিনবেন। তো মোটামুটি তারাই problem টা create করবে এবং তাদের কাছে টাকা দেওয়ার পর তারাই আপনার problem টা solve করে দেব। So এই ধরণের scam থেকে দূরে থাকতে হবে। ও application যে application গুলোর আপনি ছিনেন না, সে সব application কখনই install করবেন না। unauthorized site থেকে কখনই কোনও কিছু download করা ঠিক হবেনা। এবং এই ধরণের extension সাভাবিক ভাবেই বিভিন্ন আপনার মাধ্যমে এসে থাকে। Try করবেন মোটামুটি unauthorized কোনও application install না করার জন্য। এবং মেলার application এ আর একটা আহ বড় scam এর system আছে সেটা হচ্ছে যে এরা যখন একবার আপনার computer এ install হয়ে যাবে এরা আপনার computer এ বিভিন্ন রকমের তথ্য চুরি করবে। হতে পারে আপনার credit card এর তথ্য, আপনার ব্যাঙ্কের details হতে পারে। আপনার password বা কোনও information হতে পারে, আপনার কোনও sensitive data হতে পারে, আপনার social media profile এর ID password হেন তেন যা আছে মোটামুটি এই ধরণের সব কিছু তারা আপনার computer থেকে চুরি করে নিয়ে যাবে। আর একটা সার্বজনীন আহ scam হতে পারে সেটা হচ্ছে APP posting এর। cyber এর বিভিন্ন রকমএর APP দেখে সেখান থেকে বিভিন্ন রকম product কেনা যেটা আমরা করি যেমন আমি একটা উদাহরন দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। যেমন আমার একটা বন্ধু তিরিশ হাজার টাকা দিয়ে একটা classified APP posting side থেকে বা যেখানে আসলে বিভিন্ন

এবং সেটা তেত্তিরিশ হাজার টাকা দিয়ে কেনে। কেনার পরে সে continues use করার পর সে দেখতে পায় টার computer টা অনেকটা slow কাজ করতেছে এবং মোটামুটি সে আমার পরিচিত হওয়ার কারণে সে আমাকে দাকে এখন একটা সময় আমি পরবর্তী টার computer টা দেখার পরে আমার মনে হল computer এ আমি একবার windows দিই তাহলে হয়তো ব্যাপারটা হবে। তালে আমি যখন computer টায় windows দিলাম, windows দেওয়ার পরে আমি দেখতেছি এখানে একটা dual score processor এবং একটা two GB ram এবং আছে একশো আঠাশ GB এর মতো hard disk মোটামুটি যেটা করা হয়েছে কোনও একটা application তারা install করে দিয়েছে এবং application টার এই ধরণের ভুল information দেখাছে এবং সে কেনার সময় দেখে নিইয়ে আসছে এবং সে সেখানে একটা XP install করার কথা ছিল windows XP এই ধরণের বিভিন্ন mobile, application বিভিন্ন ধরণের ফোন আর আছে যেগুলো আহ আপনি একদম unauthorized ভাবে বিভিন্ন বা APP posting side থেকে কিন্তেছেন, তখন এখান থেকে একটা প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো মোটামুটি আপনি try করবেন যদি আপনি কোনও product কেনেন, নতুন কেনার try করবেন branded দোকান থেকে কেনার try করবেন যাতে করে প্রতারিত হওয়ার সম্ভাবনা কম থাকে। আপনি প্রয়োজনে দুদিন পরে কেনেন বা দু, এক মাস পরে কেনেন বা try করেন নতুন কেনার জন্য তাহলে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। আচ্ছা, আর একটা scamming আমরা অহরহ ই বাংলাদেশের মধ্যে দেখি সেটা হচ্ছে RS কোনও gift পাওয়া। যেমন মাঝে মধ্যে আপনার ইয়ে কোনও একটা E mail আসতে পারে অথবা আপনার ফোনে একটা phone call আসতে পারে বা অথবা একটা SMS আসতে পারে অথবা আপনার facebook এ কোনও একটা message আসতে পারে যে, কোনও একজন আহ কোনও একটা country থেকে আপনাকে এক box টাকা পাথিয়েছে। অথবা আপনাকে কোনও বড় ধরণের কোনও একটা gift পাঠিয়েছে যে gift টা নেওয়ার জন্য আপনাকে টাকা দিতে হবে। So এই ধরণের scam এর জন্য এখন ও পর্যন্ত বাংলাদেশে প্রায় নয়শ সাতাশ জন মানুষ কে বা নয়শ সাতাশ জন foreigner কে গ্রেফতার করা হয়েছে যারা মোটামুটি এই ধরণের scamming করে বিভিন্ন মানুষের প্রচুর পরিমাণে টাকা পয়সা হাতিয়ে নিয়েছে। So এই ধরণের যদি কোনও unexpected gift পান যেটার সম্পর্কে আপনার কোনও idea ই নেই বা আপনি জানেন না বা আপনার পরিচিত কেও এর সাথে সরাসরি যুক্ত না, তো এই ধরণের scam থেকে দূরে থাকবেন এবং এই ধরণের gift নেওয়ার তো প্রশ্নই ওঠেনা। এবং try করবেন যারা আপনাকে message দিচ্ছে চ্তাদেরকে block করে দিতে। আর এক ধরণের scam যেটা আমরা সাভাবিকভাবে online এ দেখে থাকি সেটা হচ্ছে dating এর scam যেটা কে আমরা scam বলতে পারি, জেতাকে আমরা scam বলতে পারি। সেটা কি, সেটা হচ্ছে যে কোনও একটা বান্ধবীর সাথে হয়তো বা আপনার কোনও একটা ভালো relationship তৈরি হয়ে গেল, তৈরি হয়ে যাওয়ার পরে যখন আপনারা প্রচুর পরিমাণে date এ চলে গেলেন, date এ চলে যাওয়ার পরে যিনি আপনার সাথে scam করতেছে তিনি আপনাকে emotionally blackmail করে আপনার কাছ থেকে এগুলো এরকম ভাবে বিভিন্ন টাকা পয়সা সম্পত্তি বা বিভিন্ন কিছু আপনার কাছ থেকে হাতিয়ে নিতে পারে। বিভিন্ন দালাল ছক্র থাকতে পারে যারা আপনাকে বিভিন্ন foreign মেয়েদের সাথে বিয়ে দিয়ে তাদের মাধ্যমে আপনাদের বিভিন্ন করে দিবে। এই ধরণের প্রলভন যদি আপনাকে প্রতারিত করতে পারে। So এই ধরণের প্রতারনা থেকে দূরে থাকতে হবে। যে কোনও ধরণের E mail আসতে পারে বিদেশ থেকে যে আমি অনন্য কোনও একজন male কে একজন female একটা E mail পাঠাল। এবং E mail এ তাঁকে লিখল যে মোটামুটি আমার প্রচুর পরিমাণে টাকা আছে এখানে ব্যাঙ্কে। আমার বাবা মাআ মারা গেছে আমি তোমার দেশে চলে আসতে চাচ্ছি

এই ধরণের অহরহ mail scamming messages প্রচুর পরিমাণে চলতেছে। এরকম কোনও কিছু আসলে try করবেন block করে দিতে অথবা delete করতে এবং response না করার। তাহলে মোটামুটি আপনি এই সমস্ত scam থেকে safe থাকতে পারবেন। পরবর্তী একটা scam হচ্ছে thread scam thread scam সম্পর্কে আমরা মোটামুটি অনেকেই পরিচিত। সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের thread call আসতে পারে। কোনও একটা company এর নাম বলে এরকম কাও আপনাকে একটা কল দিল এবং কল দেওয়ার পরে বলল আপনার জিনিস সেকন্দ এর মধ্যে বা এক মিনিট এর মধ্যে আপনার account lock হয়ে যাবে এবং আপনাকে এখন password টি change করতে হবে। আপনি আপনার pin number টি দিন, অমুক করুন, তমুক করুন এ ধরণের প্রচুর পরিমাণে scam আমরা দেখি এবং দেখার পরে আমরা বারবার করে এ ধরণের scam এ জড়িয়ে পরি। তো মোটামুটি try করতে হবে েই ধরণের কোনো কল আসলে দেখলে কল টা কেটে দিতে। customer care এ ফোন দিতে এবং তাদের সাথে বিসয় টা নিয়ে discuss করতে। তাহলে মোটামুটি এই ধরণের scam থেকে আপনি বেঁচে জাবেন। শুধু মাত্র definition দিয়ে অনেক কিছু বোঝানো সম্ভব না। এই জন্য আমি আপনাদেরকে real time ঘুরিয়ে নিইয়ে আসব প্রত্যেকটা জায়গা থেকে যাতে করে আপনারা অছিন্তের একটা experience পান এবং সেখান থেকে আপনারা বুঝে ফেলতে পারেন যে কোন কোন জায়গা থেকে আপনাদের জন্য প্রতারণার ফাঁদ হতে পারে। যারা বিশেষ করে online এ প্রতারণার ফাদের সাথে নিজেদেরকে জড়িয়ে ফেলে তাদের একটা বড় অংশই online এ আসে টাকা পয়সা income করার জন্য এবং তারা বিভিন্ন ভাবে হয়তো বা বিভিন্ন জায়গা থেকে misguide হয়ে ভুল বসত ভুল জায়গায় ভুল investment করে টাকা পয়সা নষ্ট করে ফেলে।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

দেখতে পারবেন আবার যদি আলাদা আলাদা একজনের একজনের যদি দেখতে চান সেটাও পারবেন তারপর এখান থেকে হল product টের যেই item এর যে list টা সেইটা আপনি আলাদা আলাদা item এর দেখতে এখানে click করলে আমরা দেখতে পাচ্ছি যে কোন division এর কত টাকা মানে কত percentage sales হচ্ছে এটা আমি এখানে বসে দেখতে পাচ্ছি এটা আমরা এটাই তৈরি করব তাই এগুলো খুবই সাধারণ কাজ একটু সময় বেশি লাগতে পারে কিন্তু মনোযোগ সহকারে দেখলে আপনার এর থেকে ভালো dashboard তৈরি করতে পারবেন প্রথমত এই জন্য আপনার যেই data set টা লাগবে আমি data set টাকে move all copy করে creat a copy দিয়ে আমি নতুন একটা sheet এ নিয়ে যাই এটা হলো new workbook এ আমি নিয়ে আসলাম

সেখানে যেভাবে data set টার data গুলো দেওয়া আছে . dealer name এক dealer অনেকবারই আছে division হল এখানে চারটা division রেখেছি অনেকবারই আছে আর item ও আপনার কয়েকটা item অনেকবার আছে এবং এখানে আমরা একটা date যদি দিয়ে দি কারণ একটা date দিয়ে দিলাম বোঝার সুবিধার জন্য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 নাম এ date দিলাম যে এই date এ date এ এই people গুলো এ ভাবে sales করছে আমরা enter ই করে দিলাম যে এই date এ date এ এই people গুলো sales করছে এবং যদি নীচের দিকে তাকাই খেয়াল করবেন এখানে দুই হাজার তিনশো মতো data আছে এখন আমরা যে dashboard তৈরি করবো আমরা dashboard এর ভিতরে কি কি দেখাবো আমি কিন্তু যখন MIS report তৈরি করে দেখিয়াছিলাম তখন কিন্তু বলেছিলাম যে MIS report dashboard এগুলো তৈরি করার ক্ষেত্রে কি কি আপনি দেখতে চাইছেন সেগুলো একটু note করে রাখতে হবে যেমন আমি যদি এখন insert এ গিয়ে এখানে একটা text box নিই নিয়ে আমরা dashboard এর ভিতরে যেটা দেখাতে চাইছি সেটা হলো যে এক নম্বর এ যেটা থাকবে আহ আমাদের dealer ইয়ে উম dealer নামটা menu আকারে আমরা কি করবো dealer name filter করবো ওটায় filter করলে আমার details টা দেখাবে তারপরে হলো দুই নম্বর এ যেটা রাখবো সেটা হলো যে item name item name ও আমরা menu আকারে filter করবো dealer name ও menu আকারে filter করবো আর item name ও menu আকারে filter করবো এরপরে যদি তিন নম্বর এ যাই তিন নম্বর এ আমরা যেটা দেখবো যে প্রত্যেকটা division এর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 করবো আহ এটাকে আবার ওই যে menu গুলো আছে তার সাথে link করে এটাকে dynamic করবো dealer name এবং item name এই menu র সাথে link করবো link করে dynamic করবো মানে ওটাকে dynamic করতে হবে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 আমরা আহ sales quantity . wise sales quantity dealer wise sales quantity আমরা percentage আকারে দেখবো এবং এটাও chart আকারে থাকবে তাহলে এখন দেখা যাচ্ছে আমরা এই এখানে চারটে জিনিস আমি দেখলাম but আমাদের ভিতরে কিন্তু একটু কাজকর্ম আছে এখানে আমার যেটা বুঝতে পারছি যে অবশ্যই এটাকে তো pivot table এ convert করতেই হবে

data sheet আমার এটা এখন আমরা এই data টাকে select রেখে আমরা চলে যাবো insert row তে এবং pivot table এ click করবো আমাদের সামনে pivot table এর যা যা box চলে আসবে এখান থেকে আমরা new worksheet দিয়ে okay দেবো তাহলে আমার new worksheet এ চলে আসলো এটার আমি নাম দিচ্ছি pivot zero one নাম দিলাম এবং এখানে pivot table এসেছে আমাদের data set এ যদি যাই আমার প্রথম condition ছিল dealer name menu dealer name মানে dealer name করতে হবে item name করতে হবে এইটা এই~ এইটা এইভাবেই রেখে আমরা চলে যাবো উম আগে আমরা dealer name item name এবং division wise sales দেখবো তাহলে division wise sales তা আগে বের করি division টাকে আমরা row টের এখানে আনলাম division গুলো চলে এসেছে এবং sales টাকে আমরা value এর এখানে আনবো চলে এসেছে এবং এটাকে এবার আমরা দেখবো কিভাবে আমরা বলেছি যে percentage আকারে দেখাতে তাহলে এটাকে আমরা column wise percentage করবো তো এই value র ওপর গিয়ে right button click করবেন তারপর আমরা এখান থেকে show value as এখান থেকে করে দেব percentage of grand total মানে grand total এর আমরা percentage করে দিলাম এই grand total ভিত্তিক percentage আবার এইটাই গিয়ে যদি আপনি show value as এখানে যদি percentage column column percentage কিন্তু এরকমই আসবে ঠিক আছে এখন এটাকে আমরা slicer এ একটু convert করি আমার আর দুইটা slicer লাগবে আমরা এই table টা select করে pivot table এ যাই insert slicer এ গেলাম আমাদের slicer ছিল হলো একটা হলো dealer name wise আর একটা হলো item name wise দুইটা slicer করেছিলাম আমরা যদি এখানে যাই dealer name আর item name menu filter মানে আমরা জানি যে এগুলো দাঁড়াই কিন্তু আমাদের filter এর কাজ হয় slicer এখন এই slicer গুলো এখানে থাকলো আমরা আর একটা sheet নেবো নিচ থেকে একটা sheet নিলাম এবং এই sheet টার নাম দেবো dashboard . dashboard এবং এটাক আমরা একদম প্রথমে নিয়ে আসি dashboard এ গিয়ে যে কাজটা করবো view তে গিয়ে gridlines টা উঠিয়ে দেবো gridlines টা উঠিয়ে দিলাম আর আমরা আহ sorry formula bar টা একটু নিয়ে আসি formula bar টা আমার দরকার আছে এখন এই যে pivot table এ যে slicer আছে এই দুটোকে আমরা control c দিয়ে copy করলাম আর dashboard এর এখানে control v দিলাম v দিয়ে যে কাজটা করবো উম এখানটায় dealer name টা আপনি কোন বরাবর রাখবেন আমি ধরেন dealer name টা এখানে রাখলাম এইটা টেনে আমি এই বরাবর করে দিচ্ছি sorry বেশি হয়ে গেছে আহ এবার ঠিক আছে আর এটাকে ধরে একটু আমরা এভাবে রাখি করে দিয়েছি এখন dealer নামগুলো তো আমার দেখা যাচ্ছে না তাহলে আমি slicer এ যাবো যেকোন থেকে column বাড়িয়ে দিই column পাঁচটা ছয়টা সাতটা আটটা যে কয়টা দেন আপনি column . আমার এই কয়টাই dealer name আছে তাহলে আমি এই কয়টাই column নিয়ে কাজ করবো একটু ই করে দিই তাহলে এখন আমার কিন্তু সুন্দর দেখাচ্ছে এই কয়টা হলো আমার dealer name এখন হলো item name item name টা এইখানে রাখবো এটাকে টেনে এই পর্যন্ত আনি item name হলো এই কয়টা তাহলে এই item name টা select করে আমরা এটাকে আর একটু ছোট করে দিই

width তা একটু sorry width না height টা যদি একটু বাড়িয়ে দিই তাহলে দেখুন maybe এখন ঠিক আছে এখানে আচ্ছা তারপরেও দেখা যাচ্ছে যে এই scroll bar চলে আসছে একটু ওপরে গেলাম আচ্ছা এখন ঠিক আছে done এখন থেকে

এটাকে এখানে রাখি এবার হলো কি এগুলোকে আমি division wise chart ভিত্তিক দেখতে পাচ্ছি তাহলে প্রথমত আমার এই division wise যেটা chart দেখবো আমি যে একটা আহ এখানে যেটা chart নেবো সেটা হলো donut chart বলে তো এই donut chart টা নেওয়ার জন্য অনেকগুলো support নেওয়া লাগে কারণ আমরা একটু যদি এই donut chart কোথায় থাকে যদি দেখুন আমি insert নিতে যাই এই যে chart যে tool আছে এখান থেকে এই arrow গেলে এইটা হলো donut chart এটায় click করলে দেখুন এখানে কিন্তু এই যে খন্ড খন্ড part by part তা এই প্রত্যেকটা part হলো আমার শেষ মানে আমার এখান থেকে কতটুকু হবে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 এইটা donut chart এর ভিতরে আমরা করবো আমি এটা delete করে দিই আমি এখন এখানে আসবো এসে এই percentage টাকে আমি pivot table এ রাখবো না এটা বাইরে নিয়ে আসবো এই percentage কে আপনি যদি বাইরে আনতে চান তাহলে কিভাবে আনবেন

এইভাবে না আসতে পারে এই যে আমি যখন এইটায় click দিচ্ছি formula bar এর দিকে তাকালে এখানে দেখায় . এই জিনিসটা আপনারা কিভাবে উঠাবেন এই pivot table এ যখন tick দেবেন pivot table analyse এ যাবেন option এ যাবেন

sorry আমি যদি এখন enter দিই আমার কিন্তু দেখা যাচ্ছে সব পঁচিশ percent হয়ে গেছে তো এই ক্ষেত্রে যে কাজটা করবেন যদি কখনো pivot table এর যে value টা আছে এটাকে যদি convert করে বাইরে আনতে চান অবশ্যই অবশ্যই pivot table এ গিয়ে pivot table analyse এ যাবেন option থেকে যেটা করে দেবেন generate . এখন আমি এইটায় গেলাম এইটা আমি select করলাম এই reference টায় enter দিলাম তাহলে আমি কিন্তু এটাকে বাইরে নিয়ে আসতে পারবো এবার আমি একশো percent হতে কত বাকি আছে এইটা এখন আমি এখানে দেখাবো তাহলে equal to microsoft excel এ on call করলে সেটাকে percentage হিসাবে যদি convert করি ওটা কিন্তু একশো হয়ে যায় তাহলে আমি একশো minus যদি এটা দিই তাহলে আমার কিন্তু একশো percent হতে কার কত বাকি সেটা কিন্তু দেখিয়ে দেবে এখন আমি এখানে hundred percent এ সবাই কে রাখবো এইটা plus এইটা এইটা কিন্তু hundred percent হয়ে গেলো এভাবে নিয়ে আসুন নিয়ে আসলাম হলো কি আমার division ভিত্তিক আমি কিন্তু যে percentage এর যেই data টা সেটা এখানে এইভাবে বের করে ফেললাম ছোট্ট জিনিস simple জিনিস

এবার আসুন এবার যেটা করবো যে আমি এতটুকু আমি select করলাম এই যে ওপরের part টা . select করে insert এ গেলাম এই chart এর . এখান থেকে আমরা এই chart টায় click করলাম donut chart এ গেলাম এখন দেখুন আমার যেটা হয়েছে যে এই তিনটে data কিন্তু চলে এসেছে এইটা একটা এইটা একটা এইটা একটা তিনটে data এই chart এ আমরা এটাকে মানে যে ছোট আমাদের assessment টা মানে quantity র যেই sales হয়েছে ওইটাকে আমি এই corner এ আনবো এই corner থেকে শুরু হবে এটা এরকম ভাবে up down করতে পারে মানে এরকম ভাবে up down করবে এরকম তাহলে আমরা যেটা এখন করবো এই সে series টা এই যে এইটায় click করে right button click করবেন format data series এখন এখানে angle for উম যে আমাদের chart এখানে এসে করে দেবেন দুইশো সত্তর enter দেন এবার হলো কি যে মার্ এই তিনটে হয়ে যে এই যে একশো percent টা এটা কিন্তু নিচে চলে এসেছে এখন আমরা এই ওপরের এইটা delete করে দিই এটা delete করে দিই আর sorry বিভিন্ন সময় chart কিন্তু আলাদা হয়ে যেতে পারে control z দিয়ে নিয়ে আসবেন এটাকে আমি এখানে রাখি এবার এই যে নিচের যেটা আছে সেটাকে select করেন নিচেরটা নিচেরটা double click দিয়ে select করবেন করে ডানপাশে এই format data point অথবা right button click করে format data point এ যাবেন আমরা এই যে bucket টা সেইটায় যাবেন fill এ যাবেন আমরা no fill করবো okay আর এই যে এই ছোট যেটা আছে এই ছোট part টা double click করবেন এটায় যে color টা আছে বা আপনি যদি অন্য কোনো color দিতে চান দিতে পারেন আগে এটা select করে এই ডানপাশ থেকে solid fill এ গিয়ে আমি যেকোন থেকে একটা color দিই ধরেন আমি কালো দিলাম আর এইটাকেও এই যে এইটা double click করবেন এই পাশটায় এটাও click করে solid fill এ গিয়ে আপনি কালো দিয়ে দিলেন এইটায় double click করে এই solid fill থেকে এখান থেকে আমরা এই যে এটার transparency টা আমরা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 আমরা দেখতে পাচ্ছি অনেক ছোট্ট পরিবর্তন হচ্ছে যেটার value কম এই জন্য ছোট পরিবর্তন হচ্ছে দেখুন yes আমরা filter টা উঠিয়ে দিই এটা যখন আপনি dashboard এ নিয়ে যাবেন তখন আরো সুন্দর ভাবে বুঝতে পারবেন এটার ভিতরে আমরা achievement টা লিখবো এবং এটা কোন division . এই জন্য প্রথমে এই যে chart আছে chart টা select করে আমরা chart উম আমরা format এ যাবো ওপর থেকে format এ যাবো shape fill থেকে no fill করে দেবেন এভাবে থাকলো আর excel এর gridlines টা উঠিয়ে দিন view থেকে gridlines টা উঠিয়ে দিন এখন এই chart select করেন insert এ যান insert থেকে shape থেকে আমরা একটা text box নেবো অথবা আপনি একটা shape নিন আমি একটা round shape নিলাম নিয়ে এখানে আর কি shape টা তৈরি করেন এবং এটার আমি নাম দেবো যে এটার নাম দেবো বরিশাল যেহেতু এটা বরিশালের data দিয়ে আর আহ বরিশাল

কি করে বুঝব বল? এই তো বসে আছি একটু biscuit খাচ্ছি।

তুই শুনেছিস ঐ ঘটনা টা? মালিকা আরোরা খান মালিকা আরোরা খান চলে গেছে ওর সাথে আর্জুন কাপুরের সাথে। ও আচ্ছা আচ্ছা আমি এটা জানতাম না। যায় হোক, মালিকা ভালই কিন্তু ওর এই বয়সটা মানে ওই কুড়ি কুড়ি বছর না পনের বছর ছোট বড় না? শুনেছি। ও আচ্ছা। বাবা কিছু না মানে ঐ জগতে মানে কাহিনি গুলো মানে এমন থাকে না? নিজেকে নিজেকে যা maintain করে রাখে আর মানে কি বলব কিছু বলার মতন নেই। তাই না? ঝালাক দিখলা জা কি আছে? ওই India's got talent. ভাল তো দুজন ভালই লাগে দেখতে। মানে ওই মালিকার আর কি বলে আর্জুন কাপুর। দুজন ওই ভালই লাগে আর মালিকার সে রকম বড় তো লাগে না ছোটই লাগে দেখতে সুন্দর লাগে। বয়স তো মানে একটা number দুজনের মধ্যে একটা প্রেম হলেই হয় আমার যা মনে হয়। তাই না আমার তো তাই মনে হয়। তোমার কি মনে হয়? তাই না? আমারও তো তাই মনে হয়। প্রেম হলেই হয়। আরে মানে এইযে মানে body বুঝে কথা বলছি। কেউ কারো সাথে পালিয়ে এসেছে। কিছু একটা আছে। মানে ওই সেদিন শুনছিলাম আমার বোন বলছিল। কে~ কেউ কারো সাথে পালিয়ে এসেছে। কে পালিয়েছে? হ্যাঁ শুনেছি একসাথে ছবিও করে। ছবি টবি করে, ঘুরে বেড়ায়। সেটা আমি আর জানি না কোন ছবি কিন্তু করে। শুনেছি আমি জানি না।

ওহ এরকম বলিস না, মাথায় লাগাবো মানে এগুলোতো মানে একটা মসলার কথা। এগুলা ইতো মসলা কথা। পুরোটাই তো জানছি মানে, ঠিক আছে পুরোটা মানে জানা উচিত কিন্ত ঠিক আছে। ওটা না মাল্লিকার ~ আরোরা আমার খুব ভালো লাগে কারণ ও তো অনেক কিছু করে না মানে শুধু মানে কি আর কি ও মালাইকা ওই একই ব্যাপার। মালিকা বল মালাইকা বল যা খুশি বলে দাও। তুমি বুঝলে ও বুঝল আরে ঠিক আছে। ওটা জানতে হবে। ওই তো কি বলে রানবীর কাপুর আর ওর আহ বাচ্চা হয়েছে না? বিয়ে হয়েছে না বাচ্চা কিছু একটা হয়েছে বিয়ে হয়েছে না বাচ্চা হয়েছে। রান~ বিয়ে হয়েছে? মেয়ে হয়েছে ওইসে~ বিয়েটাও হয়ে গেলো মেয়েটাও হয়ে গেলো একসাথে এতগুলো ওহ April এ বিয়ে হইছে। তো April এ বিয়ে হলো তো এখন মেয়ে হলো, এ~ নয় মাস হয়ে গেলো? April, May

বললো আর change করলে হবে না। রানবীর বলেছে নিশ্চই বলেছে আর change করলে হবে না। তার থেকে ভালো ভাই বিয়েটা করে নেই। আমার আলিয়ার একদম ভালো লাগে ঠিক আছে কিন্তু আমি দেখিনি। দেখ দেখ ঠিক আছে? শান্ত হয়ে থাক এবার। পাপ করেছি পাপ। কোন পাপ টাপ করিনি, okay? হ্যাঁ। সে~ না না ইচ্ছে নাই আমার দেখলাম না। কেন যে দেখতে যাব। কি করব, কি হবে এতে?

শান্ত হয়ে থাক, এতো মাথায় নিস না। ঠিক আছে? দেখলাম দেখলাম, দেখলাম না দেখলাম না। ঠিক আছে? সে কে versus এ কে? সেটা আবার কি?

আচ্ছা, ওহ আচ্ছা।

কি খাচ্ছিস বল? দে একটু আমাকে? বাইরে বসে বসে একা একা খেয়ে~ গাঁজর খাচ্ছিস? ওহ। কবে থেকে গাঁজর টাজর খাস? আমি তো ভাবলাম কবে থেকে গাঁজর খাচ্ছিস তুই? আমি রাক্ষস নয়, তুই তাই ভেবেছি আর বলবি না।

ওহ ওহ, ওহ আচ্ছা আচ্ছা। আম~ কি বলছিস?

মান্নাত? ওই শাহরুখ খানের bungalow টা? আমি কেনো দেখতে যাবো? তুই তো বলেছিলি। শোন, তুই বলেছিলিস তুই দেখতে যাবি আমি বলি নি ঠিক আছে? আমি বলি নি একদম। তুই বলেছিলিস তুই দেখতে যাবি। আমি বললাম ঠিক আছে তুই যা দেখে আয়। ওহ জানি না তবে। হয়তো। ভালো। তুই যা দেখে আয় তোর তো খুব ইচ্ছে করে না দেখার। বাবা। দরকার আমার কোনো দরকার নেই। সত্যি আমার কোনো দরকার নেই, হ্যাঁ? একদম না। চল ঠিক আছে? রাখি? ঠিক আছে? আবার phone করছি তোকে? হ্যাঁ একটু পরে phone করছি তোকে। কারণ আমার একটা না, হ্যাঁ একটা এই newsletter আসছে মানে এখন আসবে একজন। ঠিক আছে? তাইলে এটা রাখি।

গ্রাম হলো একটি জনবসতি এক একটি একক এটি প্রধানত কৃষি ভিত্তিক অঞ্চলে মনুষ সম্প্রদায়ের ছোট বসতি যেখানে বসবাস হতে সম্প্রদায়েরা কৃষি কাজ কৃষি ভিত্তিক ও বিভিন্ন ছোট খাটো কাজের মাধ্যমে খুব সাধারণ ভাবে জীবন যাপন করে গ্রাম সাধারণত বড়ো শহর বা রাজধানী থেকে দূরে অবস্থিত হয় গ্রামে শহরের মতো যেমন আধুনিক সুবিধা গুলো

এই কারণের জমিদার ও রাজাগণ শহরে বসবাস করলেও গ্রামের সাথে সম্পর্ক বজায় রাখেন প্রাচীন সমাজতান্ত্রিক সমাজের কৃষিভিত্তিক গ্রাম গুলো ছিলো রাজস্ব আরণের উৎস একটি গ্রামের কৃষিজীবী ছাড়াও

কামার মাঝি মেথর জেলে প্রবৃতি যেসব লোকরা

গ্রাম মূলত একটি

পরিগনিত হতো দক্ষিণ

অর্থাৎ আবগানিস্তান আবগানিস্তানের গ্রাম বা দেহ হল আবগানিস্তান সমাজের মাঝারি আকারের মানব

যে বড়ো হলেও শহর বা সব এর চেয়ে ছোট তলার তলার বিপরীতে দেহ সাধারণত একটি বৃহতকার গণ জনবসতি হয় যার মধ্যে একটি বাণিজ্যিক ক্ষেত্রেও অন্তর্ভুক্ত থাকে যদিও

করে সহকারী ভবন এবং

থানা ইত্যাদি অন্তর্ভুক্ত রয়েছে বাংলাদেশ বাংলাদেশের অধিকাংশ মানুষ গ্রামে বসবাস করে